রাস্তার দুধারে বিল্ডিং দেখা যাচ্ছে।

মূর্তিটি গাধার পিঠে বসা আছে।

ছবিটিতে একটি ওয়াটার পার্ক -এর অভ্যন্তরীণ দিশ্য দেখানো হয়েছে।

ভবনের সামনে একটি পাথরের মূর্তি আছে যেটি শ্বেতপাথরের তৈরি।

গরুগুলি একটি লাল ও অন্যগুলি কালো-সাদা ছোপ ছোপ।

যেখানে একটি স্টারের নক্সা আছে।